এবং গ্রীন রঙ্গের একটি কার্পেট দেখতে পাচ্ছি।

যেটার ওপরে অনেক সুন্দর সুন্দর মাল ফুলের মালা রয়েছে।

আমি সেখানে একটি সুন্দর গর দেখতে পাচ্ছি সেই গরের বিতরে একটি সটো বাতিও দেখতে পাই।

এবং ব্যক্তির পরনে একটি সাদা রঙ্গের শার্ট রয়েছে এবং সেখানে অনেক গাসপালাও রয়েসে।

এবং সেখানে দুইজন ব্যক্তি দেখতে পাচ্ছি।

আমি এখানে একটি ব্যায়ামের ঘর দেখতে পাচ্ছি যেখানে একটি সাদা আলো দে আলোয়ালা বাল্ব দেখতে পাচ্ছি।

আমি এখানে দুটি বিল্ডিং দেখতে পাচ্ছি।

আমি সেখানে একজন ব্যক্তি দেখতে পাচ্ছি।

এবং আমি সেকানে একটি প্লাস্টিকের বোতলও দেখতে পারচি আমি সেকানে একটি মোবাইল নাম্বারও দেখতে পারচি।

আমি সেখানে ক্রিকেট খেলার একটি সুন্দর মাঠ দেখতে পাচ্ছি এবং সেই মাঠে অনেক মানুষও দেখতে পাচ্ছি।

আমি একানে সাদা প্লাইউড দেখতে পাচ্চি আমি একানে কিছু কার্পেট দেখতে পাচ্চি।